তুমি খুব ভালো লিখতে তো, আমি দেখতাম তোমার লেখা। হুম, সেই এখন মানুষ অনেক হা হা হা হা হা সেটাই সেটাই তবে ভালো লাগে লেখা~ লেখাগুলো পড়তে। হুম সেটাই। তো গল্পের বইতো অনেক বেশি আছে নাকি?

বাহ! ওদের লেখাগুলো কিন্তু খুব ভালো লাগে আমার professional লেখা পড়তে খুবই ভালো লাগে।

তো সেই এখন এতো ব্যস্ততার মাঝে আমাদের প্রধান ওই অতো cinema দেখা হয় বই পড়া আর হয় না। হ্যাঁ শীঘ্রই বই মেলা আসছে, হ্যাঁ শীঘ্রই। হুম বাহ! তো বই টই কেনা হয় নাকি বই মেলায় গেলে, নাকি ঘুরেই আসা হয়? না না অনেকে অনেকেই আছে যে শুধু ঘুরতে যায় but আহ বই হয়তো অতোটা কেনে না। বাহ! রান্না-বান্নায় interesting আছে নাকি? বাহ! হ্যাঁ সব কিছুতেই আরকি হাতেখড়ি থাকা ভালো আরকি। মানে ওই একদম সব কিছুই শিখে থাকা শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে।

আমার আবার অতোটা রান্না-বান্না খুব একটা হয়না। মাঝে সাঁঝে সন্ধ্যেবেলা tiffin, snacks ওইটুকুই।

হ্যাঁ গান তো বেশ শোনার উপরেই থাকা থাকি বা থাকাটা নয় যে সবসময় গান শুনতে ভালো লাগে। হুম হুম তা তোমার গান শোনা হয় নাকি? সেটাই গানতো আসলে সবারই সবাই শুনে, ওটা মনটাকে ভালো রাখে আরকি গান শুনলে।

আহ বাংলাটাই বেশি শোনা হয় তবে হিন্দিটাও শোনা হয়।

প্রিয় singer অনেকেই আছেন। আহ শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এরকম আহ অনেকেই আছেন। তা তোমার প্রিয় গায়ক, গায়িকা কে? হা হা হা হা হা so funny । ভীষণ হা হা হা হা সেটাই সেটাই।

তুমি রানু মণ্ডল বলে আর শ্রেয়া ঘোষাল পুরো আলাদা হা হা। হা হা হা তা বটে একদমই তাই। হুম এই চলছে। তোমার আহ সন্ধ্যের খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি? আচ্ছা! তো শীতে কোথাও বেরুনোর ঘুরতে বেরুনো ঘুরতে যাওয়ার plan আছে নাকি? আচ্ছা ভালোই। বাহ! ভালোই। এই শীতের বেলা শীতের রাত্রে কোথাও বেরুনোর ইচ্ছা হয় না। সেটাই এখন এই গরমকালেই যা হয়, শীতকালে খুব একটা হয় না। হুম পাশাপাশি চলছে আমার একটা course তো। না পড়াশুনার পাশাপাশি সেরকম কিছু করা হয় না। আপাতত এটাই করা হয়। তা তুমি কি jo~ job করছো তো? হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই। হ্যাঁ আমিতো শুনছিলাম তুমি freelancing করো। বেশ ভালোই।

এরকম movie টুভি এইসব দেখেই আরকি দিন কাটে আমার। আর সব থেকে বড় কথা করোনার সময়তো আমাদের বোধহয় এইসব movie দেখা সব উম চলটাও বেশি বেড়েছে। হুম Exectly আমার তো বেশি বেড়েছে। মানে আহ করোনার সময়ই এতো ধরো যে cinema দেখেছি, করোনার সময়ই cinema দেখার প্রতি নেশাটা আরও বেড়েছে। ঘরে বসে সারাদিন দম বন্ধ হয়ে বসে থাকা, ওই cinema টা একটু প্রাণে ঢুক~ প্রাণে

সেটাই, তখন ঘরে বসেই family র সাথেই বেশ খেলাধুলা লুডু খেলা, carrom খেলা এইসব মিলিয়ে তখন বেশ family র সাথে ভালো একটা time spend ও করা গেছে আরকি। উম এমনিতে সবাই মানে ব্যস্তই থাকে কাজে সবার। সবসময় কাজে ব্যস্ত থাকা হয়। ওই কুড়িশে কুড়ি আর একুশ সালটা বোধহয় family র সাথে পুরোটা গেছে। বেশ ভালো mood এ গেছিলো। হ্যাঁ হ্যাঁ সেটাই তাতো হ্যাঁ হ্যাঁ একুশটা হয়তো last এর দিকে গেছে ঠিক ছিলো। হ্যাঁ সেটাই school, college, office সব কিছু নষ্ট হয়েছে, ওটাই একটু সমস্যা। তাহলে এখন তো আবার ঠিক আছে, আবারো কবে কোন rules tools চলে আসে বলা যায় না। তখন আবার হয়তো আমরা ঘর বন্দি হয়ে পরালাম। হ্যাঁ এখন হয়তো অতোটা সমস্যা আহ না আমি তো booster dose টা নেইনি। তার আগে যেই দুটা ছিলো আহ Covishield ওই দুটো নেয়া হয়েছে আমার। আহ না Covishield অথবা Covaxin আমার বোধহয় Covaxin নেয়া। আমার ঠিক খেয়াল পরছে না। তোমার এমনি তোমার কি নেয়া হয়েছে booster dose? আচ্ছা আচ্ছা হ্যাঁ আমারও বোধহয় Covaxin ই আমি দুটো নেয়া হয়েছে। উম না না hospital থেকে উম hospital থেকে হ্যাঁ hospital থেকে।

তোমার বাড়িতেও কি সবার নেয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ সেইটা হ্যাঁ Covaxin আহ Covaxin আর Covishield তো অনেক আগে থেকেই শুরু হয়েছে। প্রায় দুই হাজার একুশ সাল প্রথম থেকেই তো শুরু হয়ে গেছে।

হ্যাঁ একটু এই কোন movie বা একটু গান টান শুনে তারপরে একটু নিজের কাজ আছে, সেই কাজগুলো করবো আরকি। তুমি কি রাত্রে cinema টিনেমা দেখো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা

ওহ! ঠিক। হ্যাঁ? আর কথাটা শুনতে পেলাম না। তাই recent একটা খুব ভালো cinema বেড়িয়েছে শুনলাম দোস্ত হেয়, দোস্ত হেয়। শুনলাম তো হ্যাঁ অনেকগুলো পুরষ্কার ও পেয়েছে cinema টা, অনেক আন্তর্জাতিক পুরষ্কার ও পেয়েছে। হ্যাঁ শুনলাম তো খুব ভালো হয়েছে। দেখতে যাবো ইচ্ছা আছে but সময় হয়ে উঠছে না। হ্যাঁ হ্যাঁ সেটাইতো but খুব ভালো হয়েছে। অনেকেই অনেক আমার চেনা জানা অনেকেই শুনছিলাম দেখতে গেছে cinema টা আরকি।

হ্যাঁ হ্যাঁ আমারো বেশ অনেকদিন পর কথা হলো আবার। হ্যাঁ সেটাই আসলে সবাই কাজের মধ্যে থাকেতো আরকি হয়না সেইজন্য। হ্যাঁ হ্যাঁ আবার একদিন যাক নিশ্চয়ই কথা বলা হবে।

হ্যা কেমন? হ্যা, আমি খুব ভাল আছি। এই তো বাবা মার সাথে অমরনাথ গেছিলাম ঘুরে এলাম। ও আচ্ছা শুনলাম নাকি অমরনাথ জায়গাটা খুব ভালো। তো তুমি গেছিলে কেমন? হ্যা, জায়গাটা খুব সুন্দর। আমি গেছিলাম আমার অবশ্যই জানানো উচিৎ জায়গাটা কেমন বলো কি জানতে চাও? আমার ও জানার ইচ্ছা ছিল শুনলাম যে তুমি গেছ। তো তোমার থেকে জানলে আরো আমার বেশী ভালো হতো ।

হ্যা বলো, কি জানতে চাও আমি বলছি। অমরনাথ জায়গাটা কেমন সেই ব্যাপারে আমাকে একটু বলো? অমরনাথ যেই পবিত্র মন্দির বা অমরনাথ মন্দির পহেলগ্রাম থেকে প্রায়ঊনত্রিশ কিলোমিটার দূরে। প্রায় তিন হাজার আটশ অষ্টআশি মিটার উচ্চতায় অবস্থিত এটি। ওহ আমি শুনেছি অমরনাথ মন্দির নাকি অনেক রহস্য আছে। তো তুমি আমাকে বলতে পারবে কি রহস্য আছে? হ্যা অবশ্যই। আমি যতদূর জানি এই স্থানটি মাতা সতীর একান্নটি শক্তি পীঠের একটি, এই স্থানে মাতা সতীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে। অমরনাথ গুহায় পায়রা এক দম্পত্তি বসবাস করে এই দম্পত্তিদের বলা হয় অমর। ওহ আচ্ছা আচ্ছা। একটা অন্য রকম ব্যাপার শিব কেন অমরনাথে গেলেন আমাকে একটু বলতে পারবে? কিংবদন্তী এবং অমরনাথ গুহার পুরান তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি কিংবদন্তী। যা দেখায় যে ভগবান শিব এই স্থানটিকে অমরত্বের গোপনীয়তা এবং দেবী পার্বতীর সাথে তে মহাবিশ্ব সৃষ্টির প্রক্রিয়া ভাগ করার জন্য বেছে নিয়েছিলেন। অমরনাথে আচা সতীর কোন অংশ পড়েছিল? অমরনাথ শক্তি মায়াময় শরীরের অংশ গলা অনন্তনাগ জেলার পাহেলগ্রামের কাছে অবস্থিত। শিবলিঙ্গ দর্শনের জন্য উপলব্ধ হলে জুলাই বা আগস্ট মাসে মন্দিরটি তীর্থ যাত্রার জন্য খোলে। কথিত আছে এখানে দেবী সীতার গলা পড়েছিল। ওহ আচ্ছা আচ্ছা অমরনাথ গুহার ভিতরে কি আছে তুমি কি জানো? হ্যা এই গুহাটি হিন্দু তীর্থ যাত্রীদের জন্য একটি পবিত্র স্থান। কারণ এটি বরফের উপাদান গুহার ভিতরে বরফের স্তম্ভটি বরফ লিঙ্গাম নামেও পরিচিত। যা ভগবান শিবের মুর্তপ্রতিক দুটি ছোট তুষার stelitemight পার্বতী তার স্ত্রী এবং তার পুত্র গনেশ কে প্রতিনিধিত্ব করে। অমরনাথ কি মানবসৃষ্টি? এটি প্রাকৃতিকভাবে গঠিত শিবলিঙ্গম। দেখতে হাজার হাজার ভক্ত সমুদ্রপৃষ্ট থেকে তেরো হাজার পাঁচশো ফুট উপরে গুহা মন্দিরে বিশ্বাসঘাতক পথের মধ্যে দিয়ে

অমরনাথ যাত্রায় কি হয়? আসলে হিমালয়ের উঁচুতে ভগবান শিবের গুহা মন্দিরে বার্ষিক অমরনাথ যাত্রা দেশের সবচেয়ে সম্মানিত তীর্থস্থান গুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ অত্যাধিক তীর্থযাত্রী মাজার জিয়ারত করেন। হয় তবে কবে থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে তার কোনো সেরকমভাবে সরকারী record নেই। অমরনাথে কেনো দুটি পায়রা আছে? এক জোড়া কবুতর গুহায় মিলিত হয়েছিল এবং তারা শিক্ষা শুনেছিল এবং অমরত্ত্ব লাভ করেছিল কথায় আছে যে গুহায় মাঝে মাঝে দুটি কবিট কবুতর থাকে।

মহিলারা কি অমরনাথ যাত্রা যেতে পারেন? দু হাজার বাইশ সালের এই অমরনাথ যাত্রায় যাওয়ার নুন্যতম বয়স তেরো বছর এবং পঁচাত্তর বছরের বেশী বয়সী এবং গর্ভবতী মহিলাদের এই যাত্রার কোনো রকম অনুমতি নেই। ও আচ্ছা অমরনাথ যাত্রার বয়সসীমা কত?

আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম তো অমরনাথ গুহা কে আবিষ্কার করেছিল সেটা কি তোমার জানা আছে? ইতিহাসবিধ এবং আমাদের দেশের একাংশে দ্বারা বহুবার পুনরাবৃত্তি হয়েছে যে আঠারোশো পঞ্চাশ সালে ভুটা মালিক নামে একজন মুসলিম রাখাল অমরনাথ গুহা আবিষ্কার করেছিলেন। দ্বার তার দ্বারা করা আহ করা হয়েছিল এবং পিছনে একটি পুরো গল্প বলা হয়েছে। কথায় আছে এই ব্যক্তি একদিন তার ভেড়া ও ছাগল চড়াচ্ছিলেন। অমরনাথ যাত্রা কত টা কঠিন? জম্বু ও কাশ্মীর সরকার এবং বিভিন্ন অলাভজনক সংস্থা দ্বারা প্রদত্ত সুবিধা এবং নিরাপত্তা সত্ত্বেও অমরনাথযাত্রা সত্যি একটা কঠিন যাত্রা। অমরনাথ যাত্রা কত কিলোমিটার?

আচ্ছা অমরনাথ যেতে কি আমাদের কোনো পাসপোর্ট লাগবে? অনুমোদিত ডাক্তার বা চিকিৎসক প্রতিষ্ঠান দ্বারা জারি করা নির্ধারিত বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র মানে CHC মূল কপিটা নিতে হবে চারটি পাসপোর্ট সাইজের ছবি যার একটি তে সামনের দিকে স্বাক্ষর করতে হবে। অমরনাথের অক্সিজেনের মাত্রা কত? মহিলার ফেরিপেল্লার অক্সিজেন সেচুরেশন উল্লেখযোগ্য হ্রাস পেয়েছিল যা ছিয়াত্তর শতাংশের তুলনায় গড়ে আহ সাতষট্টি দশমিক সাত পস শতাংশ পর্যন্ত পুরুষ জাতির তুলনায় বেশি ছিল সমীক্ষায় উঠে এসে যে, অমরনাথ গুহার উচ্চতায় বিষয়গুলি পেরিপেলা অক্সিজেন সেচুরেশন উল্লেখযোগ্য রাস ছিল। অমরনাথ যাত্রায় কি কি নথির প্রয়োজন আহ যদি বলো কোন কোন নথি প্ৰয়োজন তাহলে বলবো নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র অনুমোদিত ডাক্তার বা চিকিৎসা প্রতিষ্ঠান দ্বারা জারি করা, চারটি পাসপোর্ট সাইজের ছবি রাখবে, যার যেগুলো travel parmiter এর জন্য তিনটি এবং আবেদনপত্রের জন্য একটি প্রয়োজনীয়। ওহ আচ্ছা অমরনাথে কি helicopter করে যাওয়া যায়? মন্দিরটি সড়কপথে সরাসরি access যোগ্য নয় এবং একটি আরোহণ পত্রে পৌছাতে হয় যা মন্দিরে পৌছাতে বেশ কয়েকদিন সময় লাগে। তাই জম্বু কাশ্মীর সরকার তাদের সবাই কে যারা সহজে গুহায় পৌঁছাতে চান তাদের জন্য মন্দিরে helicopter পরিষেবা শুরু করেছেন?

ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এইতো আল্লাহামদুল্লিলাহ ভালো আপনি কেমন আছেন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

আহ এইতো আমি হচ্ছে আমার পড়ালেখা শেষ করলাম আপনাই কি করেন আমি এখন ডিগ্রী second year এ পড়ি আচ্ছা আচ্ছা ডিগ্রী second year এ পড়েন

আমিও মানবিক বিভাগই ছিলাম ও আচ্ছা এক আপনি কোন class পড়েন আহ কোন class এ পড়ি না আমার পড়ালেখা শেষ আমি হচ্ছে ইংরেজিতে honours masters করেছি আমার পড়ালেখা শেষ আমি এখন চাকরি করি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

আহ আমার বাসা খুলনাতে আহ তো আপনার কি আর পড়ালেখা সম্পর্কে একটু বলেন আমি আসলে আমি আসলে ডিগ্রীর পড়াশোনা সম্পর্কে কিছু জানি না আপনাদের মানে কি কি পড়তে হয় কি কি বই থাকে বা কি stage এ পড়ালেখা আমিতো honours করেছি আমি আসলে degree সম্পর্কে কিছু জানিনা আপনি যদি আমাকে একটু আপনার পড়ালেখা সম্পর্কে বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো আচ্ছা আহ দিদির সম্পর্কে বলতে বলতে আমি first year এ এখনো ভর্তি ভর্তি হয়েছি but এখনও college এ যায় নাই আর আমাদের class এখনো শুরু হয়নি বুঝছেন যদি শুরু হয় আর বইগুলি বই গুলোর নাম জানলে অবশ্যই আপনাকে সবগুলা বলতাম এখনো আমাদের class শুরু হয়নি degree তে এই সপ্তাহ বাদে শুরু হবে

এটা আমাদের সন্দীপের চারটা পাঁচটা কলেজ আছে তার মধ্যে এটা একটা আছে এখন first time first মেরিট আমার আসে নাই তো second merit এই apply করলাম তখন আসছে আমাদের আচ্ছা আচ্ছা তো উম আপনি না বললেন আপনি second year এ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

হ্যাঁ হ্যাঁ আপনার বোঝা যাচ্ছে তবে আপনার

হ্যাঁ আমাদের বাড়ি সন্দ্বীপ সন্দ্বীপ গড়ের নাম শুনেছেন

আপনাদের এখানে কি পর্যাপ্ত পরিমাণে school college আছে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 আর এমনি ওরকম কোনো ভালো কিছু নাই এই জায়গার মধ্যে তেমন ওই ভালো কিছু করতে হলে চট্টগ্রাম যাইতে হয় আমাদের ওইখানে

হ্যাঁ অনেক পিছিয়ে পড়ে রয়েছে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনাদের এলাকার পড়ালেখা ভালো করার জন্য অবশ্য মানে কি করা উচিত কি করলে আপনাদের এলাকার লোক জন পড়ালেখায় আরো এগিয়ে যাবে জীবনে অনেক উন্নতি করবে আমাদের এখানে বিশেষ করে হচ্ছে যে school গুলা বা college গুলা শিক্ষক তেমন পড়ালেখার প্রতি ইয়ে নাই বা নিজেরে চেষ্টা করতে হবে বেশি নিজের কাছ থেকে চেষ্টা করতে হবে বেশি ওইটা শিক্ষকরা তেমন ইয়ে দিচ্ছে না ওই করাইতেছে ক্লাস চলতেছে এরকমই আর ভালো কিছু করতে হলে আমরা ওই চট্টগ্রামে যাইতে হয় আমাদের এখান থেকে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 হ্যাঁ, কলেজের সংখ্যা মানুষ হচ্ছে আমরা এখানে এই অঞ্চলে প্রায় চার লাখ পাঁচ লাখ মানুষ বাস করি কিন্তু কলেজের সংখ্যা কম high school সংখ্যা কম primary school এর সংখ্যা একটু available আর এখন বিশেষ মাদ্রাসা সঙ্গে একটু বেশি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

হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা তো আপনাদের primary র পড়ালেখার মান কেমন ভালো

আচ্ছা আচ্ছা আ মানে এখানে primary school গুলোতে হয় regular class হয়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 মানে bad decesion এখন তো ফিরে আসার কোন নাই এখন ছেলে মেয়েরা নিজের খুশির মতো পড়তে পড়ালেখা করতেছে এরকম ই আচ্ছা তো আপনার কি মনে হয় যে হুম আ ছেলে-মেয়েদের যে প্রকার নিষিদ্ধ করে দিয়েছে সরকার থেকে এটা ভালো নাকি

পিতা-মাতা যেরকম তেমনি শিক্ষা করাচ্ছে তো same এখন তারা যদি শাসন না করতে চাই তাহলে তারা কিভাবে ভালো করবে না অনেকে অবশ্যই আমরা দেখেছি যে শিক্ষা school college এ মারধর করা হলে বাচ্চারা স্কুলে যেতে চাই না তাদেরকে অনেক সময় প্রতি

না না অতিরিক্ত হ্যাঁ ঠিকই আছে ওটও ঠিক আছে অতিরিক্ত মারার কারণে কিভাবে যে দেখুন medium থাকলে বা বুঝাইবে বুঝাইর আলোচনার দিতে বা সুন্দর করে এরকম এখন আগে তো ওরকমই ছিল but এখনতো totally ওরকমই নাই কোন বাদ দেওয়ার কোন option নাই

আমার মনে হয় আচ্ছা আমি তো সবারটা বলতে আমারটা যত আমার যতটুকু ধারণা অতটুকুর মধ্যেই বলতেছি আচ্ছা সৃজনশীল আপনি কি সৃজন শীলের সময় পরীক্ষা দিয়েছেন হ্যাঁ সৃজনশীল এর সময় পরীক্ষা দিয়েছি আমি আমরা হ্যাঁ সবগুলো class seven থেকে আর eight থেকে season shift হয়েছি আমরা আচ্ছা আচ্ছা আমি আবার কিন্তু সৃজনশিলের আ ছিলাম না তা আমি সৃজনশীল সম্পর্কে তেমন কিছু জানিনা তা আপনার কি মনে হয় সৃজনশীল মানে পদ্ধতিটা কেমন আ আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এখানে কি বাচ্চারা বেশি শিখতে পারে নাকি হচ্ছে আগে যেই system টা ছিল সেটাই ভালো আসলে আগে যেটা ছিল ওটাই ভালো কেননা এটা এখন টা হচ্ছে যে নিজের মন থেকে বানায় এখন পুরো মানে ছেলে মেয়েরা পড়ালেখা শিখতেছে না এই সৃজনশীল দিচ্ছে এটা ওখান থেকে বানায় কথাবার্তা যদি আগেরটা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

হ্যাঁ ওটা বইয়ের থাকে আর কি এমনকি আদিকালের মানুষগুলা নাকি বানর ছিল